এটি বাসস্ট্যান্ডের পিকচার দুটি তিনটি বাস আছে একটি ম্যান আছে দুটি ফ্ল্যাট আছে ফ্ল্যাট গুলি হোয়াইট কালারের উম দূরে অনেক গাছ আছে।

এটি রিভার সাইড একটি ব্রীজ আছে দূরে একটি স্টিমার আছে অনেকগুলি ল্যম্প পোস্ট আছে অনেক ম্যান আছে দূরে একটি পাহাড় আছে।